আর বাড়িটির সামনে দেখতে পাচ্ছি একটি বাইক ও দড়া করানো আছে বাড়িটি বেলকনি গুলো খুব সুন্দর লাগছে আর গ্রিল বসানো আছে আর ওদিকে জানালা গুলোও খোলা আছে বাড়িটির রঙটি কেমন--